এখানে পুজোর মণ্ডপের দৃশ্য দেখানো হয়েছে।

এবং বাইরেও কিসু ফার্নিচার দেখা যাচ্ছে।

এখানে তিনজন বসে আছে তাদের মধ্যে একজন পুরুষ ও দুজন মহিলা।

বিল্ডিং -টিতে অনেকগুলি জানালা দেখতে ব পারছি।

এই ছবিতে একটি মাঠ দেখা যাচ্ছে।

এখানে একটি অতৈরি ঘর রয়েছে।

ওপাশে কিছু বড় বড় বিল্ডিং চোখে পড়ছে।

এখানে একটি পেট্রোল পাম্প দেখানো হয়েছে।

ঢোকার রাস্তার ঠিক বাঁ পাশে কিছু শুকনো পাতা ও আবর্জনা দেখা যাচ্ছে।

এই প্লাটফর্ম -এর মধ্যে রয়েছে একটি ছোটো গাছ।

ছেলেটির পায়ের দিকে মাটি দেখা যাচ্ছে।

এই ছবিতে আকাশটি সাদা রঙের দেখাচ্ছে।

তাদের খেলার জন্যও রয়েছে কয়েকটি স্লিপার ।

এখানে নিউ কোচবিহার রেলওয়ে স্টেশন -কে দেখানো হয়েছে।

বসার জন্য রয়েছে এখানে দুটি টুল ।

মন্ডপটির বাইরে কিছু লোক দাঁড়িয়ে রয়েছে এবং কিছু লোক ভিতরে প্রবেশ করছে।

মণ্ডপটি খুব সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে।

মন্ডপটির ঠিক পিছনে একটি হলুদ রঙের বিল্ডিং দেখা যাচ্ছে।

এই ঘরে তিনটি জানালা রয়েছে।

এখানে গাছকাটার দৃশ্যটি ফুটিয়ে তোলা হয়েছে।

মানুষকে সতেতন করার জন্য এখানে অনেককিছু লেখাও হয়েছে।

আমি এখানে একটি লাইব্রেরীর ছবি দেখতে পাচ্ছি।

এছাড়াও লোকটির পেছনে আরও নানা ধরনের নানান বই রাখা আছে।

আরও ছোট বাচ্চাদের জন্য রয়েছে হাঁটা শেখার গাড়ি।

সেলুন -এর নাম হল নিউ তাজ ।

এখানে একটি হোটেল -এর রুম -কে দেখানো হয়েছে।

ব্যাংক -এর গেটে সামনে দুজন লোক দাঁড়িয়ে রয়েছেন।

সিঁড়িতে একজন মহিলা ঝাড় দিচ্ছেন।

এখানে পুজোর একটি ঘটও দেখতে পাচ্ছি।

এই দোকানে বিলিং কাউন্টারটি সামনে রয়েছে।

কাস্টমার -দের সুবিধার্থে এই দোকানে এ_সি লাগানো রয়েছে।